নেম প্লেট গুলিতে বেশ কিছু কম্পানি -র নাম এবং ইলেকট্রনিক্স প্রোডাক্ট -এর ছবি দেখা যাচ্ছে।

এবং লেখা আছে বেঙ্গল ভ্যারাইটি স্টোর্স ভ। বিনয় সরকার রোড মালদা ।

এখানে একটি বাজারের কিছুটা অংশ দেখানো হচ্ছে।

যেখানে দুটি সবজির দোকান দেখা যাচ্ছে এবং একটি সবজির দোকানে একজন ভদ্রমহিলা এবং বেশ কিছু লোকজন কেনাকাটা করছে।

এখানে একটি রেলওয়ে হাসপাতালে বড় গেট দেখানো হচ্ছে।

গেটের ভিতরে বেশ কিছু বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং সামনে বেশ কিছু অ্যাম্বুলেন্স কেউ দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

একটি দোকানে একজন ভদ্রমহিলা মাছ বিক্রি করছেন এবং তার ঠিক পাশেই আরেকটি দোকানে একজন ভদ্রলোক মাছ বিক্রি করছেন।

এবং তার হেয়ার কাট দেখানো হচ্ছে।

এখানে একটি ডক্টর ক্লিনিক এর মধ্যে রিসেপশন -এ--

দুজন ভদ্রমহিলাকে ম্যাক্স পরে কাজ করতে দেখা যাচ্ছে।

তাদের ঠিক পাশেই দুটি দরজা দেখা যাচ্ছে। একটি দরজার উপরে লেখা আছে ডিজিটাল এক্সরে ।

এবং আশেপাশে প্রচুর গাছপালা দেখা যাচ্ছে এবং সামনেই একটি বড় টিন -এর সেট দেখা যাচ্ছে।

এবং একজন ভদ্রলোককে কিছু কাজ করতে দেখা যাচ্ছে দোকানের সামনের দিকে--

এবং তারা একে অপরের সাথে কথাবার্তা বলছে এবং তাদের--

এখানে একটি সাইন বোর্ড দেখানো হচ্ছে সাইন বোর্ড এর লেখা আছে মালদা জেলা সংগ্রহশালা।

প্লে গ্রাউন্ডে বেশ কিছু লোক জনকে দেখা যাচ্ছে।

এখানে স্টেজের উপরে একজন নিত্য শিল্পী তার পারফরম্যান্স করছে।

এবং গেটের সামনে একজন সিকিউরিটি গার্ড বসে আছেন।

সামনে একটি হলুদ রঙের দেয়াল দেখা যাচ্ছে দেয়ালে লেখা আছে সার্ভিস রিসেপশন ।

তার সামনেই একটি টেবিল দেখা যাচ্ছে। টেবিল -এর উপরে ডেক্স টপ এবং একটি কাগজ রাখা রয়েছে।

এবং তাদের র‍্যাঙ্কারসদের ছবি এবং নাম দেওয়া আছে । তার ঠিক নিচেই তাদের এড্রেস --

এখানে একটি বড় বাগান দেখানো হচ্ছে। বাগানের কিছুটা অংশ--

নদীটির কিছু অংশ দেখা যাচ্ছে এবং পাড়েরও কিছুটা অংশ দেখা যাচ্ছে।

ফলের দোকানের সামনে প্রচুর ডাব আনারস ও অন্যান্য ফল সাজিয়ে রাখা রয়েছে। তার ঠিক পাশেই ফুলের দোকানে--